এবং উঃ সামনে একটি লোক ওপর দিকে--

গোউ জলাশয়ের চারিদিকে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

মণ্ডপের সামনে আমরা অনেকের ভিড় দেখতে পাচ্ছি।

টেবিল রাখা আছে। টেবিল -এর উপর নানানরকম বই খাতা রাখা আছে এবং আরেকটি লোক দাঁড়িয়ে।

নানারকম বই তাকের মধ্যে সারি সারি করে রাখা আছে।

এক দুটি লোক দাঁড়িয়ে আছে বই কেনার জন্য।

আ আ দাঁড়িয়ে আছে কেউ বা হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বা বসে আছে।

আম্ম কয়েকটি ঝাউগাছ দেখা যাচ্ছে এবং চারিদিকে অনেক গাছপালা ও দেখতে পাচ্ছি--